জাভাতে আইএফ এলসে কনস্ট্রাকটের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে কন্ডিশনাল স্টেটমেন্টের ধরন জাভা প্রোগ্রামে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার
এখানে আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে অ্যারিথমেটিক রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে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
কন্ডিশনাল স্টেটমেন্ট কোডে ভিন্ন সিদ্ধান্তের জন্য ভিন্ন কাজ সঞ্চালন করতে হতে পারে
এক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন
এই স্টেটমেন্ট প্রোগ্রাম সঞ্চালনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে
কন্ডিশনাল স্টেটমেন্টগুলি হল আইএফ স্টেটমেন্ট ifএলসে স্টেটমেন্ট ifএলসে আইএফ স্টেটমেন্ট নেস্টেড আইএফ স্টেটমেন্ট সুইচ স্টেটমেন্ট এখানে আইএফ ifএলসে এবং ifএলসে আইএফ স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে শিখব
আইএফ স্টেটমেন্ট কন্ডিশনের উপর ভিত্তি করে স্টেটমেন্টের ব্লক এক্সিকিউট করতে ব্যবহৃত হয়
একে সিঙ্গল কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়
আইএফ স্টেটমেন্টের সিনট্যাক্স আইএফ স্টেটমেন্টে কন্ডিশন ট্রু হলে ব্লক এক্সিকিউট করা হয়
কন্ডিশন ফালসে হলে ব্লক এড়ানো হয় এবং এক্সিকিউট করা হয় না
আইএফ স্টেটমেন্টের ব্যবহার কিভাবে করে তা বুঝতে একটি উদাহরণ দেখি
এখন এক্লিপসে এ যাই
একজন ব্যক্তি মাইনর কিনা তা চিহ্নিত করতে একটি প্রোগ্রাম লিখব
পারসন নামের একটি ক্লাস তৈরি করেছি
এখন মেন মেথডে ইন্ট টাইপের ভ্যারিয়েবল আগে ঘোষিত করেছি
সুতরাং মেন মেথডের মধ্যে লিখুন ইন্ট স্পেস আগে 20 সেমিকোলন
এখন আমরা নিম্নরূপে আইএফ স্টেটমেন্ট লিখব পরের লাইনে আইএফ বন্ধনীতে আগে 21 ওপেন কোঁকড়া বন্ধনী
এন্টার টিপুন
এখন বয়স 21 এর কম কিনা তা যাচাই করি
বন্ধনীর মধ্যে যা কিছু আইএফ ব্লকের অন্তর্ভুক্ত হয়
তাই বন্ধনীর ভিতরে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতির মধ্যে থে পারসন আইএস মাইনর সেমিকোলন
এখানে বয়স 21 এর কম হলে থে পারসন আইএস মাইনর প্রদর্শিত হবে
ফাইল সংরক্ষণ করে রান করুন
আমরা নিম্নরূপে আউটপুট পাই থে পারসন আইএস মাইনর
এক্ষেত্রে ব্যক্তির বয়স হল 20 যা 21 এর কম
আউটপুট হল থে পারসন আইএস মাইনর এখন ifএলসে স্টেটমেন্ট সম্পর্কে শিখব
এটি বিকল্পিত স্টেটমেন্ট এক্সিকিউট করতে ব্যবহৃত হয়
এটি একক কন্ডিশনের উপর ভিত্তি করে
এখন এই স্টেটমেন্ট লেখার জন্য সিনট্যাক্স দেখি
কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট বা কোডের ব্লক এক্সিকিউট করা হয়
না হলে এটি অন্য স্টেটমেন্ট বা কোডের ব্লক এক্সিকিউট করে
এখন আমরা দেখব যে এই স্টেটমেন্ট প্রোগ্রামে কিভাবে ব্যবহার করে
এখন এক্লিপসে এ যাওয়া যাক
এখন ব্যক্তি মাইনর বা মেজর কিনা তা চিহ্নিত করতে একটি প্রোগ্রাম লিখব
সুতরাং মেন মেথডে লিখুন ইন্ট স্পেস আগে 25 তারপর আইএফ বন্ধনীতে আগে 21 কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে থে পারসন আইএস মাজোর
পরবর্তী লাইনে লিখুন এলসে কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে থে পারসন আইএস মাইনর সেমিকোলন
এখানে বয়স 21 এর কম হলে থে পারসন আইএস মাইনর প্রদর্শিত হয়
না হলে থে পারসন আইএস মাজোর প্রদর্শিত হয়
এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি
আমরা আউটপুট পাই থে পারসন আইএস মাজোর
এক্ষেত্রে ব্যক্তির বয়স হল 25 যা 21 এর বেশি
অতএব প্রোগ্রাম আউটপুট থে পারসন আইএস মাজোর হিসাবে প্রদর্শন করে
IfElse আইএফ স্টেটমেন্ট স্টেটমেন্টের বিভিন্ন সেট এক্সিকিউট করতে ব্যবহৃত হয়
এটি প্রদত্ত দুটি কন্ডিশনের উপর ভিত্তি করে
দরকারের উপর নির্ভর করে আপনি আরো কন্ডিশন ও যোগ করতে পারেন
এটিকে ব্রাঞ্চিং বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট ও বলা হয়
এখন এই স্টেটমেন্ট লেখার সিনট্যাক্স দেখি
এই স্টেটমেন্ট প্রথমে কন্ডিশন 1 যাচাই করে
কন্ডিশন 1 ট্রু হলে এটি স্টেটমেন্ট বা ব্লক 1 এক্সিকিউট করে
না হলে এটি আবার কন্ডিশন 2 পরীক্ষা করে
কন্ডিশন 2 ট্রু হলে এটি স্টেটমেন্ট বা ব্লক 2 এক্সিকিউট করে
না হলে এটি স্টেটমেন্ট 3 বা ব্লক কোড 3 এক্সিকিউট করে
এইভাবে IfElse ব্লক দ্বারা কোড বিস্তৃত করতে পারি
এই ব্লকের একাধিক কন্ডিশন ও থাকতে পারে
এটি ট্রু কন্ডিশন না খোঁজা পর্যন্ত সংশ্লিষ্ট কোড এক্সিকিউট করা হবে
সকল কন্ডিশন ফালসে হলে এটি অন্তিম এলসে বিভাগ এক্সিকিউট করবে
আমরা দেখব যে IfElse আইএফ স্টেটমেন্ট প্রোগ্রামে কিভাবে ব্যবহার করা হয়
এক্লিপসে এ যান
আমি স্টুডেন্ট নামক ক্লাস তৈরী করেছি
শিক্ষার্থীর গ্রেড চিহ্নিত করতে একটি প্রোগ্রাম লেখা যাক
এটি স্কোর শতাংশের উপর নির্ভর করে
তাই মেন মেথডে লিখুন ইন্ট স্পেস টেস্টস্কোর 70 সেমিকোলন
টেস্টস্কোর নামক ইনপুট ভ্যারিয়েবল স্কোর শতাংশ পেতে ব্যবহৃত হয়
পরের লাইনে লিখুন আইএফ বন্ধনীতে টেস্টস্কোর 35 কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে C গ্রেড সেমিকোলন
টেস্টস্কোর 35 এর কম হলে প্রোগ্রাম C গ্রেড প্রদর্শন করে
পরের লাইনে লিখুন এলসে পরের লাইনে লিখুন আইএফ বন্ধনীতে টেস্টস্কোর 35 এবং টেস্টস্কোর 60
সম্পূর্ণ কন্ডিশন বন্ধনীতে রাখুন কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন
লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে B গ্রেড সেমিকোলন
এখানে প্রোগ্রাম এলসে আইএফ সেকশনে দ্বিতীয় কন্ডিশন যাচাই করবে
টেস্টস্কোর 35 এবং 60 এর মধ্যে হলে প্রোগ্রাম B গ্রেড প্রদর্শন করে
পরের লাইনে লিখুন এলসে কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে A গ্রেড সেমিকোলন
অবশেষে উভয় কন্ডিশন ফালসে হলে প্রোগ্রাম A গ্রেড প্রদর্শন করে
এখন কোড সংরক্ষণ করে রান করি
আমরা A গ্রেড হিসাবে আউটপুট পাই
এই প্রোগ্রামে শিক্ষার্থীর টেস্টস্কোর হল 70
তাই আউটপুট A গ্রেড হিসাবে প্রদর্শিত হবে
এখন টেস্টস্কোর 55 এ বদলাই
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি
এক্ষেত্রেআউটপুট B গ্রেড হিসাবে প্রদর্শিত হবে
আমরা কন্ডিশনের সংখ্যাও বৃদ্ধি করতে পারি
B গ্রেড আউটপুট সেকশনের পর আরেকটি কন্ডিশন যোগ করি
তাই এখানে লিখুন এলসে পরের লাইনে আইএফ বন্ধনীতে টেস্টস্কোর 60 এবং টেস্টস্কোর 70
কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে O গ্রেড সেমিকোলন
এখানে টেস্টস্কোর 60 এবং 70 এর মধ্যে হলে প্রোগ্রাম O গ্রেড প্রদর্শন করে
এখন শিক্ষার্থীর টেস্টস্কোর 70 তে বদলান
ফাইল সংরক্ষণ করে রান করুন
প্রোগ্রাম আউটপুটে O গ্রেড হিসাবে প্রদর্শন করে
এটি পূর্বে প্রদর্শিত A গ্রেড নয়
প্রোগ্রাম 70 এর অধিক টেস্টস্কোর এর জন্য A গ্রেড প্রদর্শন করবে
কন্ডিশনাল স্ট্রাকচার কোডিং এর সময় স্টেটমেন্ট সমাপ্ত করতে সেমিকোলন যোগ করতে মনে রাখবেন
কিন্তু কন্ডিশনের পর সেমিকোলন যোগ করবেন না
কোঁকড়া বন্ধনীতে কোডের ব্লক যোগ করুন
কোঁকড়া ধনুর্বন্ধনী বিকল্পিত হয় যদি ব্লকে একটি স্টেটমেন্ট থাকে
আমরা শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে শিখেছি
কন্ডিশনাল স্টেটমেন্টের ধরন
আইএফ ifএলসে এবং ifএলসে আইএফ ব্যবহার করেছি
এখন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে জাভা প্রোগ্রাম লেখার নির্দেশিত কাজ করুন
আইএফ স্টেটমেন্ট ব্যবহার করে দুটি মান তুলনা করতে জাভা প্রোগ্রাম লিখুন
প্রদত্ত সংখ্যা জোড় না বিজোড় তা যাচাই করতে জাভা প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত ifএলসে স্টেটমেন্টের ব্যবহার
তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা বের করতে একটি প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত ifএলসে আইএফ স্টেটমেন্টের ব্যবহার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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
ধন্যবাদ